এটিএমটির স্কিনে কিছু লেখা দেখতে পাচ্ছি।

ডাস্টবিনের পিছনে এটি ঝাড়ু রয়েছে।

ইস্কুলের সময় একটি খোলা মাঠ রয়েছে।

এখানে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি।

ঠাকুরগুলির মাথায় ফুল দিয়ে সাজানো রয়েছে।

এটার ভিতরে অনেক বড় বিল্ডিং রয়েছে।

ছবিটিতে আমরা একটি জামাকাপড়ের দোকান দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলি মেয়ের প্যান্ট দেখা যাচ্ছে।

মানুষটির হাতে একটি মেশিন রয়েছে।

সামনে একটি ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে।

ভিতরে একটি বেড রাখা আছে।

এখানে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

টেবিল -এর সামনে দুই তিনটি ব্রেঞ্চ দেখা যাচ্ছে।

পিছনে অনেকগুলো ফ্যান লাগানো দেখতে পারছি।

গেটের পাশে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে।

জায়গাটিতে দু তিনটে গাড়ি দাঁড় করানো আছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি পূজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি।

মাঠের মাঝখানে একটি বসার জায়গা আছে।

চারিদিকে গাছগুলি সবুজ রঙে রঙ্গিত।

রাস্তার মাঝে দুই তিনটে লোক দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামনে একটি খোলা মাঠ রয়েছে।

জায়গাটিতে একটি বড় মঞ্চ রয়েছে।

ছবিটিতে আমরা একটি বাগান দেখতে পারছি।

দেওয়ালে অনেকগুলো বেলুন দিয়ে সাজানো আছে।

মাঝখানের মেয়েটি কালো রঙের ড্রেস পরে আছে।

সামনে একটি নীল রঙের ক্যারেট আছে।

মাঝখানে একটি দরজা দেখা পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি খোলা মাঠ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

টেবিলের উপরে অনেকগুলি গ্যাসের চিমনি দেখা যাচ্ছে।

উপরে একটি ফ্যান লাগানো আছে।

পিছনদিকে একজন লোক দাঁড়িয়ে আছে।